নোংরা জায়গা। খুব একটা পরিস্কার-পরিছন্ন না। এখানে লোকজন দেখা যাচ্ছে না।

খুব নোংরা ছড়িয়ে রয়েছে। বাঁশ আছে।

এখানে একটা গাড়ির কিছু অংশ দেখা যাচ্ছে । সম্ভবত সামনের অংশে চা--

একটি টাওয়ার দেখা যাচ্ছে। একটি বড়ো-ও মাঠ দেখা যাচ্ছে। অনেকগুলি লোককে দেখা যাচ্ছে দাঁড়িয়ে--

উম দুটি লোক কাজ করছে বাঁশ দেখা যাচ্ছে। কোনো একটি বাড়ির ছাদ--

বেগুনি রঙের হলুদ রঙের লাল রঙের লাল সাদা রঙের কমলা রঙের --

এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায় মালা পড়ানো রয়েছে তার মু--

রয়েছে। আ- পরিস্কার-পরিছন্ন চারিদিকটি। পরিস্কারভাবে মোছা।

আহ জামাকাপড়ের দাম রাখা রয়েছে-এ । এ.সি লাগানো আছে। আলো লাগানো আছে। পরিস্কার-পরিছন্ন করেছে ওদিকটা ।

উম অনেক লোকজন রয়েছে। এখানে অনেক লোকজন স্নান করছে। অনেক--

এখানে একটি ব্যাঙ্ক দেখা যাচ্ছে। সম্ভবত এটি কানাডা ব্যাঙ্ক এই ব্যাঙ্ক -এর এ.টি.এম. দেখা যাচ--

অ্যা হলুদ শাড়ি পরেছে। অনেক ছেলে বসে আছে। অনেক ছেলে দাঁড়িয়ে আছে এ --